বছরের কম বয়সী শিশুদের সাথে লেনদেন করে বিভাগ বরাদ্দ করা হয়েছে। বিভাগগুলির মধ্যে রয়েছে মহিলা ও শিশু। school শিক্ষা, খেলাধুলা, উপজাতি কল্যাণ, শিশু budget রাজ্যের শিশুদের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

বিশ্ববিদ্যালয়ের মনজুরি কমিশনার disciplinary institution উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে। এবং জনগণের প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়েছে।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 নির্দেশিকাগুলির লক্ষ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি উচ্চশিক্ষার বিদ্যমান গুলিকে প্রসারিত করতে এবং ভেঙে দেওয়ার জন্য বিভিন্ন বিষয়ে course offer করতে উৎসাহিত করা। UGCHEIK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 ধারার প্রতিষ্ঠানগুলিকে অন্যান্য বহু শৃঙ্খলা প্রতিষ্ঠানের সাথে একীভূত করা। শৃঙ্খলা জুড়ে বিভাগগুলিকে একত্রিত করে প্রতিষ্ঠানগুলি কে শক্তিশালী করা। হ্যাঁ নিয়ে বলো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো?

নিয়ে সব ঠিক রকম তো Job কেমন চলছে তোমার?

ও আচ্ছা আচ্ছা তো তোমাদের work from home কত দিন চলেছে মানে covidTime তা তো ধরো চলেছে এইবার তার পরে কত দিন চলেছে covid যখন normally হয়ে গেলো তারপরে দেখো first তো আমাদের যেটা হয়েছে first আহ এক বছর মতন চলেছে তারপরে আবার office এ ডেকেছে কারণ performance ঠিক হচ্ছিলো না বলে performance তাই main তো তারপরে আবার আগের বছর কবে February তে আবার হয়েছিল তারপরে আবার দু মাস পরে আবার ডেকে নিয়েছে তোমার হচ্ছে April তা এখুন April থেকে এখুন চলছে office আহ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 হম কারণ কি যেটা হচ্ছে এখুন ধরো tower-issue তো হচ্ছেই but tower issue তো হলে চলবে না তারপরে electricity হ্যাঁ electricity issue তো হচ্ছেই আর তার সাথে তোমার Internet issue হচ্ছে অনেক সময়ে তো সেই ক্ষেত্রে problem হচ্ছিলো তারপরে performance হচ্ছিলো না বাড়িতে কারণ বাড়িতে দেখো বাড়িতেই সবাই নিজের ইচ্ছে মত login করছে যখন ইচ্ছে logout করে দিচ্ছে তো যার জন্যে performance টা ঠিক থাকে হচ্ছিলো না তো office এই ডেকে নিয়েছে এখুন চলছে দেখা জাগে আবার planning চলছে।

আচ্ছা আচ্ছা বুঝলাম বেপারটা আর সত্যি কথা বলতে ধরো মানে office গুলো এখুন এমনি হয়ে গেছে job criteria এমনি হয় গেছে মানে উম সেটাই আর আমি তো আমার যদি জানতে চাও আমার মানে খুবই pressure চলছে আহ কারণ এত job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 তুমি যদি তোমার normal time duty করছো ঠিক আছে যদি over time তো করতেই হচ্ছে কারণ তুমি office এ যত খন duty করছো ঠিক আছে এবার ওরা কি করছে কিছু বাড়ির জন্যে কলেজ ওরা pending রেখে দিচ্ছে যেহুতু তোমাকে আহ মানে বাড়ি গিয়েও তোমাকে laptop খুল তোমায় কাজ করতে হবে এরকম একটা process এখুন office চলছে আহ আমরা ধরো basically কি ভাবি চলো office time এ office করলাম বাড়ি এসার মানে একটু relax হওয়া এইবার সেই বেপার টা কি কিন্তু নেই বাড়ি এসেও আমাকে laptop নিয়ে কাজে বসতে হচ্ছে। তোমার আবার office ই চলছে এখুন তার মানে তাই তো তারপর আবার বাড়িতে এসে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 কি করে ছিল বলো তো তিন দিন আহ office করে দিয়েছিলো office যেতে হবে আর তিন দিন তুমি work from home করতে পার এরম একটা বেপার আহ করে ছিল প্রথম প্রথম regularly office যেতে হয় আর বললামই তো সব থেকে খারাপ বেপার কোনটা মানে বাড়িতে এসে আমাকে কাজ করতে হচ্ছে মানে family time বলতে কিছু নেই না আমার office এ অটো তা pressure নেই চলছে normally মনেই হচ্ছে না যে কি আমি কোনো job করছি office এ যাচ্ছি উহ উম দশ পনেরো মিনিট ধরো কাজ প্রত্যেক hour এই first পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের কাজ করতে হবে তারপরে পনের থেকে কুড়ি মিনিটের মধ্যে complete তারপরে ঘুরে বেড়াচ্ছি আর কোনো কাজ নেই এরকম আচ্ছা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

কারণ ধরো অনেক কেই থাকে যারা আহ office timeoffice করতে দেন বাড়িতে এসে একটু relax করতে চাই যারা ধরো বিয়ে হয়ে গিয়েছে এরকম যাদের এই বার office time এ office করার পর বাড়িতেও এসে তাদেরকে laptop নিয়ে বসতে হয় সেখানে ধরো একটা তো problem তৈরী হবেই সেই বেপার গুলোই একটা negative point কাজ করছে এখানে আর এই বার ধরো কেউ যদি support তা না পায়ে সেখানে তো তার job করা তা অনেক বোরো problem হয়ে দাঁড়াবে তো চলছে আমার যেরকম ধরো আমার office তা কাছেই আমার যে আমার হেঁটেই আমি office চলে যাই পনেরো মিনিট লাগে হেঁটেযেতে হেঁটেই যাই হেঁটেই চলে আসি খুব কাছেই আছে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 সেইটা ধরো এক দিক থেকে ভালো ধরো সামনে office আহ যাতায়াতের এরও অসুভিদা নেই সেটা আমি বলবো খুবই ভালো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

বাড়ি যেতে পারছিনা তবে যাবো এখন একটু পরেই যাবো কারণ দূরে থাকলে কি হয় বলো তো দূরে আছি তো সেই ক্ষত্রে ছুট্টি তে একটু problem হয় কারণ কি আমি যখন বাড়িতে যাবো দশ পনেরো দিনের ছুট্টি নিয়ে যেতে হয়। তো সেটা সব সময়ে possible হয়না একদমই তাই কারণ আহ ধরো মানে যেমন তুমি duty করবে বা job এর একটা under এ থাকবে সেখানে তোমার একটা আহ মানে যদি তুমি family কেই না time দিতে পারলে সেখানে job এর করা তা তো খুব একটা মানে প্রয়োজন হবে না কারণ family জন্য ধরো সব কিছু আর একটা নিজেরও ধরো মানে একটা relax বেপার থেকে মানে office এও কাজ করছো বাড়ি এসেও কাজ করছো এই বার তুমি relax করবে কখন এরকম বেপার তও থেকে যায় কিছু করার নেই জানো তো এখুন মানে আহ এতো পরিমানে আর আমাদের side এ তো এরকম state গুলো তে আহ job এর জন্যে হাহা কার লেগে আছে কারণ এতো higher studies করার পর যদি কেউ job না পায়ে সেখানে ধরো মানুষ তো উম মানে একটা ক্ষিপ্তত হয় থাকবে কারণ job না পেলে এরকম ভাবে ধরো যে এতো এতো টাকা খরচা করে এতো এতো course করে বসে থাকতে হয় যদি কাউকে তো তার তো একটা রাগ হবেই বা তার তো একটা মানে আহ অন্য রকম বেপার তৈরী হবে তাই না। কিছুপারা যাচ্ছে না এখুন ভেবে সত্যি বলতে হম আর এখুন তো সবাই বেশির ভাগ কি বলো তো বেশির ভাগী company এর ওপর dependent কারণ কি এখুন government job তা খুব কমি হচ্ছে যেটা west bengal এ যা situation আমাদের বাইরে হচ্ছে কিন্তু west bengal এ government job তা এখন হয়েছে tough হ্যাঁ সেটা তুমি বলতেই পারো কারণ এখুন job পাওয়াটা খুবই চাপের বেপার তার থেকে বেশি government job পাওয়া তা আরও tough বেপার কারণ সেভাবে তো government recruitment হচ্ছেই না এ~এই টাইম তাতে

সেটাই অনেকটা pressure আছে যেখানে তুমি দেখবে একটু salary টা একটু বেশি আছে সেখানে অনেকেই pressure দিচ্ছে government আর যেখানে একটু দেখবে pressure টা কম সেখানে আবার salary টা এতটাই কম যে

একদম একদম তুমি ঠিকি বলেছো খারাপ বলছো না আহ ধরো মানে salary তোমার যেমন বাড়বে তোমার চাপ ও বাড়বে ইটা হচ্ছে একটা মানে ভেবে রাখার মতন গল্প কারণ তুমি বসে বসে সেভাবে টাকা তা ভোগ করতে পারবে না সেই সুযোগ একদমই চলে গিয়েছে

আর তারপরে তোমাকে যদি তুমি একটু বেশি salary জন্যে চাও তাহলে তোমাকে সেখানে বাইরে যেতে হবে। বাইরে গেলেই তবে তুমি একটু বেশি salary তে job করতে পারবে সেটা হচ্ছে তোমার ওই state এর বাইরে তো সেই জায়গা গুলো তে তুমি পারবে কিন্তু state এর মধ্যে থাকতে গেলে অনেক তাই problem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 আর তুমি ধরো যদি joint মানে family তে সেরকম না থাকে আহ মনে দেখার মতন মা বাবা কে সেখানে তুমি ছেড়ে যেতেও পারবে না কারণ বাইরে গিয়ে থাকার একটা বেপার থাকে বা বাইরে sector এ কাজ করার একটা বেপার থাকে যেটা তোমার মানে একটা ভালো space তৈরী করে। দেখো planning বলতে সত্যি কথা বলতে আমি এখুন একটা better job খুঁজছি কারণ এখানে যে pressure তা দিচ্ছে আমি নিতে পারছি না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

interview এর date এখনো পরেনি mail এ নজর রাখবেন এরকম ভাবে বলেছে তো যেদিন ধরো interview date টা পর্বে যদি select হয়ে যাই তো ভালো ইটা resign করে দেব then new office এ join করে যাবো।

আর সত্যি কথা বলতে তোমার মানে এখুন job বলতে নানা জায়গা work from home হয়ে গেছে। কিছু post এ দেখতে পারছি work from home করতে চাইলে comment করুন বা আহ call করুন এই রকম ভাবে post বেরোচ্ছে কিন্তু ওটা যে কতটা সঠিক আর কতটা ভুল

ওই জন্য কি বলতো কারোর source এ চেনা জানা কারোর source এ কোথাও join করা তাই ভালো আমার যেটা মনে হয়

কেউ না থেকেই ধরো আমি online এর মাধ্যমে দেখি আমি নিজেই একবার মানে ঠকতে ঠকতে বেঁচে গেছি আমি insta তে দেখছিলাম যে একটা post মানে একটা video work from home এর বেশ সহজ।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 training এ সব রকম বললো যে ওদের কতটা profit হয়েছে বা আহ business তা কত তা develop হয়েছে সমস্তহ বেপার ওরা conversation করছিলো। আহ training complete হলো যেইদিন ধরো last দিন োর কিছু amount দিতে বলছে মানে োর একটা product এর বেপার ছিল সেই product তা কিনতে হবে বা। কেনার পর আমি use করবো then use করার পরে কি করবো বলতো আমাকে আবার সেই product এর বেপার মানে একটু খানি selling বেপার তা করতে হবে তো সেখানে আমাকে first এ আহ চার হাজার টাকা দিতে হবে এই জব তাতে join করার জন্যে তো যেটা দেখে আমার একটু doubt হয়েছিল যে এই রকম কি আর কিছু হতে পারে মানে এটা সম্ভব নয় সেরম ভাবে then পরে জানতে পারলাম যে হ্যা প্রচন্ড পরিমানে fakenews বেরোচ্ছে fake ID ও বেরোচ্ছে যে কারণে সবাই এখন বারণ করছে। একদম এগুলো তে না যাওয়া তাই better আমার যেটা মনে হয় তাই না বলো কারণ কি এটাতো তুমি দেখো এটা possible হয়না সব্বার পক্ষে যেটা তুমি তুমি যেটা বললে আমাকে ইটা এক type এর না business মতো হয় যাচ্ছে মানে তুমি ওদের কাছে থেকে product টা কিনছো কিনে তুমি আর একজন কে sell করছো সেটা সেটা সব্বার দ্বারা হয়ে না। একদম কারণ দেখো আহ sells এর কাজ তারই খুব ভালো হবে যার একটা experience থাকবে খুব বেশি পরিমানে মানে এখানে ধরো মানুষের সাথে conversation তাই কাজ করে। তুমি সেই মানুষ তাকে কি ভাবে conversation করে তোমার product টা কে বিক্রি করতে পারবে বা সেটা দিতে পারবে সেটা হচ্ছে তোমার একটা plus point আর তোমার যদি conversation টাই ঠিক না হয় তো সে তোমার product তা নেবেই বা কোনো বা ওর satisfaction তা আসবেই বা কেন এরকম একটা বেপার হয় যায়

আর ধরো যেহুতু বললো চার হাজার টাকা মানে চার হাজার টাকা অনেক টাই টাকা সেটা আমার মনে হলো না যে দেয়া উচিত কারণ এরকম fake ID দিয়ে ধরো অনেক কেই তো account hack করে বা

কারণ কি তুমি অন্য আহ তুমি customer দেড়কে তোমাকে নিজেকে convenience করে করতে হবে তোমাকেই sell করতে হবে আর plus তোমাকে চার হাজার টাকা ওনাদের কে দিতে হবে। ওরা আবার এটাও আমাকে বলেছে যে তোমার এই job টা যদি কারোর পছন্দ হয় সে যদি করতে চাই তাও তুমি তোমার under তাকে রাখতে পারো মানে এটা training system type যে job গুলো হয় সেই রকম হম হয়ে গেছে আর কিছুই না।

ওটা যদি তুমি করতে পারো তোমার যদি convince skill টা থাকে সেটা অবশই ভালো কিন্তু সবাই সেটা পারে না যেরকম আমি আমি তো কাউকে একবারের বেশি দুবার সেটা কাউকে বলতে পারবো না। যে তুমি এটা নাও তুমি এটা নাও আমি বলতে পারবো না ওটা আসেনা আমার পক্ষে তো আমার জন্য job টাই better business টা আমি পারবো না। একদম ওটা আমারো হয় না কারণ আহ মানে আহ conversation করা টা একটা অনেক বোরো ব্যাপার তো সেটা মানে না করা টাই আমার মনে হয় better সেটাই দেখো এটা হচ্ছে তোমার অন্য product ঠিক আছে কিন্তু এই product গুলো হচ্ছে মানুষের skin তার পরে মানুষের চুলের problem না তো সেখানে যদি আমার product টা আমি কউকে বললাম

সে কি product use করবে সে কি করবে সেটা তার personal ব্যাপার না আমি তাকে কানে force করতে যাবো আরো অনেক option আছে তাকে তার দেখার তাই না কারণ কি youtube আছে এখন অনেক জাইগায় আছে যেখানে সে নিজে choose করতে পারবে সে কোন product টা সে চাইছে আমি কোনো তাকে convince করবো আর convince করার পরে তারপরে যদি তার কোনো খারাপ result হয় তো সেটা তো ভালো হবে না না

কে নেবে আমার অত অত product আমার নষ্ট হবে ঘরে পরে টাকা টাও বেকার হয়ে যাবে যে কারণে আমার মনে হলো যে থাক এটা করার কোনো মানে হয় না আর ধরো government এর একটা দুটো from যখন বেরই আগের বছর যেমন CHS এর বেরিয়ে ছিল তখন fill up করে ছিলাম but exam টা দেওয়া হয় নি এবারো fill up করেছি দেখা যাক কি হয় দেখো কি হয় আর government এর job না অনেক দিন পর পর বরেরছে vacancy গুলো তো আমার অতটা আমার অতটা উম patience নেই বলছি ঠিক আছে আমার এই patience ঠিক আছে আমি এখনই নিজের future টা তৌরি করবো তার পরে আমি এখানে এক দু বছর কাজ করলাম experience নিয়ে নিজের আহ promotion নিয়ে তার পরে আমি কলকাতার দিকে যাবো ওই post ই তো সেটাই planning আছে। আচ্ছা আচ্ছা বেশ ভালোই তোমার planning টা কারণ বেশ উঁচু দিকে ওঠার খারাপ নয় এটা আহ দেখি কি হয় আমার কারণ যতক্ষন কালকের দিনটা পেরোচ্ছে কিছু বোঝা যাবে না যে কি হচ্ছে ব্যাপারটা উম উম কি বলোতো আমরা হচ্ছে West BengalWest Bengal এর যেমন হচ্ছে যেমন হচ্ছে আমরা বাঙলি ঠিক আছে এবার West Bengal এ আমাদের বাংলার অতটা এ নেই যেটা আমরা বাইরে পাবো তো আমরা যদি বাইরে যাই সেখানে না বাংলা language টা prefer মানে বেশি এ রয়েছে তো সেখানে যদি বাংলা language টাকে এ বাংলা language কোনো যাক করতে পারো সেখানে তোমার promotion টা তাড়াতাড়ি হয়ে যাবে যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে তো এখন ইচ্ছে আছে একবছর কাজ করবো promotion হয়ে গেছে একবছর কাজ করবো experience টা হয়ে যাবে ওই post তারপরে ওই post এ আমি কলকাতায় গিয়ে join করবো বা তোমার planning টা কিন্তু খুবই ভালো লাগলো শুনে আর আমি আচ্ছা তোমার office time কোটা থেকে কোটা। আমাদের দেখো windows আছে nine to nine তো আমি তো আমার time মতো আমি আগে বলে দিয়েছি আমি এই time মতো যাবো যেরকম তোমাকে আমি আগের দিন উম বলেছিলাম নোটা পর্যন্ত ছিল যখন বারোটা নটা maximum হচ্ছে নটা পর্যন্ত তো আমার husband এরও ওই shift আছে কারণ ও ছেলে তো ওর বারো টা নটা থাকে তো যার জন্য ওই টা নিয়েছি কারণ কি একই office এ দুজনে job করছি তো আমিও ওই shift নিয়েছি তো এখন আবার ইচ্ছে হলো না আমি একটু morning shift করবো তো এখন আমি দশ টাই shift নিয়েছি দশ টা সাত এখন আমি সাত তাই room এ চলে আসছি। সাত তাই free হয়ে যাচ্ছি এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এই time যেতে হবে আমি আমার choice মতো আমি নিতে পারি কিন্তু সেটা আগে থেকে বলে দিতে হবে আগের দিন যে আমি কখন আসছি।

কারণ এখন যদি job চলে যাই তো একটা job খুঁজতেই minimum দু তিন মাস তো লেগেই যাবে একদম। কি হয় আর কি planning চলছে তোমার আহ আমার ধরো সবই তো হলো যদি ধরো আমি job টাকে ছেড়ে রাখছি তো আমি basically বাইরে যাবার একটু plan করছি মানে বাইরে বলতে আহ জায়োর আছে Bangalore এর দিকে ওদিকে যাবো একটু ঘুরবো আর ওই দিকে company তে ভাবছি CB টা জমা করবো কারণ ওই দিকের company গুলো দেখলাম বেশ develop আছে আর develop এর সাথে সাথে বেশ ভালোওরা salary বোলো বা facility বোলো সব রকমই দিচ্ছে তাই আমি ভাবছি যে একবার যদি try করা যাই কেমন হয়। হ্যাঁ তোমার তা ভালো idea কারণ কি তুমি বাইরে দেখবে বাইরের company গুলোতে না growth আছে যেটা তুমি কলকাতায় পাবে না অতটা হ্যাঁ বলতে পারো যার জন্যই হম যার জন্যই আমিও এখানে চলে এসেছি যেখানে কিছুটা দিন এ করে growth তা করে তারপরে যাবো কলকাতায় তো আস্তে পারো তুমি Bangalore ভালো আছো অবশই Bangalore অনেক ভালো ভালো company আছে Bangalore আছো তো তুমি যেতে পারো দেখো দু এক বছর কাজ করে তারপরে আবার তুমি কলকাতায় চলে আস্তে পারবে একদম আমিও ওটাই plan টা করেছি যে যদি পেয়ে যাই তাহলে একটু খানি দেখবো কেমন লাগছে না লাগছে যদি দেখি সেরকম ভাবে কিছুই হচ্ছে না তাহলে আমিও আবার return এখনই করবো কারণ ধরো family তো এখানেই থাকবে এবার first time তো গিয়ে আমি family নিয়ে গিয়ে উঠতে পারি না আমায় ধরো একটু হম দেখতে হবে সব রকম ব্যাপার গুলো তো সেই টাই আর কিছু না দেখি কি হয় কারণ আমি চাইছি যে হ্যাঁ ভালো কোথাও হয়ে যাই না তাহলে এরকম problem হবে না আর সরকারি ব্যাপার টাও থেকে যাবে একদম কারণ একটা তো আমি মানে একটা government from fill up করেছি আর একটা তো Bangalore যেটা বললাম সেটা তো private sector private sector হম salary বেশি আর কি এর থেকে বেশি কিছুই না। আহ সেটাই আচ্ছা হ্যাঁ গো তুমি যেখানে job করছো সেটাও কি private sector হ্যাঁ আমি private sector এই job করছি কিন্তু দেখো যদি তুমি নিজের growth টা তুমি যদি নিয়ে growth এর দিকে focus করো না তো private sector এও তুমি করতে পারবে কারণ কি government job এর জন্য কত দিন wait করবে কত exam দেবে ওটা অবসর করবে কিন্তু আহ সাথে কিছু একটা রাখতে হবে যে রকম job ছেড়ে job করো job করতে করতে তার পরে দেখো ওই দিকে হ্যাঁ ওই টাই আমিও সেটাই ভাবছি আর ধরো job criteria একটু ভাগ করে দেখতে হবে যে এটা ওটা বা সেটা করবো এরকম করে তো divide করে আমায় একটু তৈরী করে নিতে হবে

যাই হোক ধরো মানে তোমার job যে তোমার office এ বা তোমার job এর ক্ষেত্রে যে কোনো problem হয়নি সত্যি এটা শুনে খুব ভালো লাগলো কারণ আহ মানে এখন job এর ক্ষেত্রে problem হওয়া মানে একটা সব থেকে বোরো সমস্যা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 আহ কোনো pressure নেই আমার process টাই নেই বাকি অন্য process রয়েছে অবশ্যই আমি জেতাতে আছি ওটাতে নেই একদমই তাই দেখি কি হয় আর ধরো উম একটা তো call এসে ছিল কালকের জন্য দেখি কি হয় না job যদি ভালো হয় সেরকম ভাবে তাহলে আমিও বলবো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

আর কিছুই না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 নিশ্চই নিশ্চই তোমাকে আমি খবরটা প্রথমে দিলাম যে interview একটা আছে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 sector five মানে যদি ফাঁকা হয় তাহলে আমাকে একটু খানি বোলো হ্যাঁ কারণ বুজতেই তো পারছো কি রকম অবস্থা এত pressure নেওয়া যাচ্ছে না job এ আর দেখি তোমাকে আমি জানাবো যে এই দিকের interview টা কেমন হলো বা কি response করছে ওরা হয়ে গেলে আমি তোমাকে জানিয়ে দেব বুজলে যাই হোক মানে ওয়ান দিন পরে কথা বার্তা হলো বেশ ভালো লাগছে আর ধরো কাজের ব্যাপারে কথা হলো তো বেশ mind তা একটু fresh হয়ে গেলো মানে কাউকে বলতে পেরে অনেকটা ভালো লাগছে ঠিক আছে চলো একদম একদম। ঠিক আছে চলো জানিয়ো হ্যাঁ

online সম্পর্কে একটা series তইরি করতেছি, আপনারা এখন দেখতেছেন দ্বিতীয় পর্ব । জারা প্রথম পর্ব miss করেছেন বা তৃতীয় পর্ব এখনো দেখেন নি প্রত্যেকটা link description এ দেওয়া থাকবে। গত পরবে আমি আপনাদেরকে দেখিয়াছি pto currency LFT এবং pto wallet বা pto exchange এই সমস্ত জাইগাতে আপনারা কিভাবে বিভিন্ন online প্রতারণার সাথে জরিয়ে পরতে পারেন, আজকে আমি আপনাদেরকে আরও কিছু সাধারণ প্রতারণার সম্পর্কে বলার চেষ্টা করবো যেগুলো অহরহ online এ হয়ে থাকে এই বিষয়ে সম্পর্কে যাতে আপনারা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 যে আপনি আমাদের কাছ থেকে একটা account create করুন ছ'শো টাকা দিয়ে বা এক হাজার টাকা দিয়ে আপনি আমার কাছ থেকে এক~ একটা account create করুন, এবং account টা create করার পরে আপনারা প্রতিদিন তিরিশ থেকে ছল্লিশ টা add দেখবেন, দেখার পরে তিনশো ষাট বা একশো, দুইশ টাকার মতো income হয়ে যাবে। So মোটামুটি মাসে তিনহাজার, সাড়ে তিনহাজার টাকার মতো হয়ে যাচ্ছে, আপনি তো একটা account create করতেছেন মাত্র একহাজার টাকা দিয়ে। তো এখানে বিশেষ করে যেটা করা হয় একটা জিনিস আপনাকে সব সময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তিরিশ, ছল্লিশ টা ad দেখে কখনই একশো, দুশো টাকা income করা সম্ভব না, এটা সম্পূর্ণ একটা scam এখানে মুলত কাজ টা করা হয় M এর মাধ্যমে M টাই হচ্ছে মূল target যখন আপনি একটা account create করলেন এক হাজার টাকা দিয়ে আপনাকে হয়তো বা মাস শেষে আপনাকে দুই হাজার টাকা pay করবে but মাস আস্তে আস্তে হইত বা আপনি আর ও পাঁচ থেকে দশজনকে আপনি এখানে enroll করালেন এবং তাদের কাছ থেকেও তারা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা করে নিয়ে নিল। আপনি জখন প্রথম withdraw টা দিবেন, যেমন আপনি যদি প্রথম দুহাজার টাকা withdraw দেন তখন আপনার মাথার মধ্যে কাজ করবে যে আমি আর ও পাঁচ টা account খুলি। তখন আপনি আর ও পাঁচটা account করবেন, মোটামুটি আপনি যে টাকাটা সেখান থেকে withdraw করতেছেন actually সেই টাকাতে আপনি আবার তাদের কাছে থেকে invest করবেন। So finally আপনি কখনো এখান থেকে লাভবান হতে পারবেন না কারণ একটা পর্যায়ে এই ধরনের প্রতিষ্ঠান গুলো আপনাকে আর payment করবেনা কারণ তারা তাদের সমস্ত কার্যকরণ বন্ধ করে দিবে। So try করছেন যে PTC বাM ধরণের যে marketing এর system গুলো আছে যেখানে আপনি বিভিন্ন মানুষকে refer করলে মোটামুটি আপনি লাভবান হবেন বা টাকা পয়সা পাবেন বা তারা ও এখানে invest করবে এই ধরণের যারা আছে তাদের থেকে দূরে থাকতে হবে তাহলে মোটামুটি আপনি নিজেও safe থাকবেন এবং অন্যদেরকেও মোটামুটি safe রাখতে পারবেন। পরবর্তীতে একটা scam হচ্ছে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

and একটা পর্বে আপনি যেটা করতেছেন আপনার just time টাকে নষ্ট করতেছেন এবং যেখানে আপনি জাচ্ছেন টার একটু আশেপাশে ট্রাফিক টাকে use করতেছেন monetization এর জন্য এবং তারা সেখান থেকে income করে নিচ্ছে। তো এই ধরণের PTC এর অহরহ কর্মকাণ্ড ঘটতেছে আমাদের সামনে, যেমন বিশেষ করে কালকেই আমার news feed একটা news আসলো সেটা হচ্ছে Bill Gates এর এই অপমিত্ত্যুর জন্যে মেনে নিতে পারতেছে না। Then আমিতো দেখার সাথে সাথে সেখানে click করেছি click করার পর সেখানে আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি মোটামুটি সেখানে এক মিনিটের মতো করে পুরো article টা পরেছি, দিয়ে তখন কোন hospital এ যাওয়া হয়েছিল, কি হয়েছিল, কোন problem গুলো হয়েছিল, হেন তেন but আমার তো একটাই focus টা হচ্ছে Bill Gates আসলেই মারা গেছে কিনা। But আমি শেষ পর্যন্ত জানলাম এটা আসলে আহ অন্য কোন এক Bill Gates কোনও একটা গ্রামে বসবাস করে, কোন একটা জায়গার বা something like ঐ রকম একটা কিছু। তো এই ধরণের অহরহ বিজ্ঞাপন আপনার চোখের সামনে, অহরহ article আপনার চোখের সামনে আসবে যেগুলোর title টা খুবই cachy এবং আপনি সেখানে click করতেছেন, click করার পর আপনি আপনার time নষ্ট করতেছেন। So এটাকে আমরা সাভাবিক ভাবে scam বলে থাকি। So এই scam বলতে আমরা সাভাবিক ভাবে কি বুঝি সেটা আমরা একটু বুঝে নিই, s scam বলতে বোঝাচ্ছি যে আমরা কোনও একটা কাজ করতেছি, আমরা কোনও একটা company এর কোনও কাজ করতেছি অথবা কেও আপনাকে দিয়ে কোনও কাজ করাচ্ছে জার বিনিময়ে আপনার সুধু loss হচ্ছে, আর ওর শুধু লাভ হচ্ছে। আপনার কেমন loss হতে পারে, আপনি হয়তো বা সম্প্রতি loss করতেছেন, আপনি হয়তো বা টাকা পয়সা loss করতেছেন আপনি হয়তো বা আপনার ভালো থাকা টাকে loss করতেছেন কারণ আপনি তখন tention এ থাকবেন এবং আপনি হয়তো বা এখানে আপনার সব থেকে মূল্যবান সেটা হচ্ছে আপনার সময় টাকে নষ্ট করতেছেন। তো এটাকেই মুলত আমরা scam বলে থাকি। এই scam অহরহ আমাদের সাথে হচ্ছে এবং সামনে যখন আর ও নতুন নতুন technology আসবে, নতুন নতুন generation internet আসবে, তখন আমাদের এরকম প্রতারনা হওয়ার সম্ভাবনা আর ও বেশি থাকবে। পরবর্তী একটা AD আমরা অহরহ ই দেখি, আমাদের ঈদের সময় দেখি সেতক হচ্ছে বিভিন্ন রকমের নতুন নতুন facebook এর page create করা হয় যেখানে নতুন নতুন dress বা by sale এর বিভিন্ন রকমের product নিয়ে আসা হয়। যেটা হয়তো বা normally মার্কেটের দাম এক হাজার টাকা, তারা হয়তো বা আটশো টাকায় আপনাকে বিজ্ঞাপন দিচ্ছে যে আটশো টাকার মধ্যে আপনারা এই product টা পাবেন কারণ আমরা পাইকারি rate এ আপনাদেরকে যে আপনি দু শো টাকা দিন, দু শো টাকা দেওয়ার পরে আপনার বাসায় product টা পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু actually যেটা হয় ঐ দু শো টাকা নিইয়ে তারা চম্পট। তখন আপনার প্রোডাক্টটা তারা আর আপনার কাছে পাঠায় না। এরকম অনেক রকম s scam আপনি দেখতে পাবেন। তারপর সামনে কোনও একটা festival আসবে বাংলাদেশে এই ধরণের page থেকে আপনি যখন কোনও একটা order করবেন বা আপনি যখন কাওকে টাকা পয়সা দিচ্ছেন তখন একটু খুঁটিনাটি দেখবেন যেটা তে renew টা কেমন আছে, page টা কখন তৈরি করা হয়েছে। তাদের আর previous কোনও product আছে কিনা। এগুলোর সঙ্গে যখন নতুন page হয় তারা মোটামুটি ঐ কয়েক দিনই business করে। বা s scam করে যেটাই বলিনা কেন এবং এটা কারা করে মোটামুটি তারা সেখান থেকে market থেকে out হয়ে যায়। এবং এরকম ও অহরহ scam হচ্ছে এবং এই সমস্ত scam থেকে দূরে থাকার জন্য আপনারা authentic, authorised এবং যেগুলো পরিচিত বা branded যে company গুলো আছে বা page গুলো আছে সেখান থেকে আপনারা order করুন তাহলে মোটামুটি আপনারা প্রতারনা থেকে কিছুটা হলেও safe থাকতে পারবেন। পরবর্তী আর একটা scam হতে পারে online game অথবা online lottery আপনি দেখবেন বিভিন্ন রকমের বিজ্ঞাপন আপনার E mail এ আসতেছে, আপনার social media এর feed গুলোতে আসতেছে সব সময় বিভিন্ন রকমের বিজ্ঞাপন। এখানে আপনাকে বিভিন্ন রকম ভাবে প্রলভন দেখিয়ে আপনাকে বলতেছে যে এই খানে দুই টাকা invest করে চার টাকা পাবেন। এখানে আপনি বিভিন্ন রকমের game খেলে টাকা পয়সা income করতে পারবেন। আপনি এই খানে দুইটা টাকার lottery কিনে দুইদিন এ পেয়ে যেতে পারেন। এই ধরণের বিভিন্ন রকমের scam আসতেছে এবং আপনারা উত্থসাহিত ভাবে সে সমস্ত s scam গুলোতে যাচ্ছেন। Online game গুলোতে যেটা করা হয় আপনাকে প্রথম দিনকে বিভিন্ন রকমের offer দিয়ে আপনাকে addicted করা হয় এবং addicted করার পরে একটা পর্যায়ে আপনি সেই গেমটা খেলতে অভ্যস্ত হয়ে যান এবং একটা পর্যায়ে আপনাকে game টা খেলতে হলে তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের gems কিনতে হয়। নানা রকমের coins কিনতে হবে, বিভিন্ন রকমের golds কিনতে হয় কারণ আপনি তখন addicted তখন আর কিছু কয়ার নেই তখন আপনাকে কি করতে হবে আপনাকে টাকা পয়সা দিয়ে game টা কে খেলতে হবে।

So lottery বা এই ধরণের online lottery যেগুলো আছে বিশেষ করে এই সমস্ত জাইগা গুলোতে কখনই আপনি invest করবেন না। বা আপনি invest করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। আচ্ছা মেলার scam সম্পর্কে আমরা সবাই জানি। মেলায় সাধারনত দুই ধরণের scam হয়। এক রকমের scam টা হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের ad বিভিন্ন রকমের বিজ্ঞাপনে E mail হেন তেন বিভিন্ন রকম কোনও কিছু দেখে একটা জায়গাতে click করে কোনও একটা application আপনার computer এ install করে ফেলায়।